অটো -এর ভিতরে কাউকে দেখা যাচ্ছে না একটি খালি অটো আমরা দেখতে পাই ।

এখানে একটি মাঠ দেখতে পাচ্ছি মাঠে--

সামনে আমরা দেখতে পাচ্ছি পানা আহ কচুরি পানাতে ভরে গেছে।

অ্যা অ্যা চারিদিক ফাঁকা খোলামেলা জায়গা আমরা দেখতে পাচ্ছি এবং চারিদিকে অনেক মানুষজন ঘোরাফেরা কর --

জলাশয়ের পাশেই আরাতে আমরা দেখতে পাচ্ছি